এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে এখানে একটি লোক দাঁড়িয়ে আছে তার পাশে দুটো টু অটো রাখা আছে এবং লোকটির মাথায় একটু রুমাল বাধা আছে ।

দুটি জানলা আছে। দেওয়ালটির কালার সাদা কালার এবং আরেকটি দেওয়ালের কালার হলুদ কালার এবং আরেকটি কালারের দেওয়াল লাল কালার --

এটি একটি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর মেশিন এখানে গঙ্গারামপুর লেখা আছে । এ.টি.এম (A.T.M) টির পরে একটি কুকুর শুয়ে আ --

তার পিছনে দুটো রিশকা আছে একটি রিশকা সাদা কালার -এর এবং একটি রিশকা এবং তার পাশে এ.টি.এম (A.T.M) টি অন্ধকারে ঢাকা কিন্তু পর্দা দিয়ে --

ব্যাংকের স্টাফ পিছনে বসে আছে একজন কম্পিউটার -এ বসে আছে একজন চশমা পরে বসে আছে একটা লাল কালের চেয়ার দেখা যাচ্ছে দুটো কম্পিউটার দেখা যাচ্ছে একটি ফ্যান দেখা যাচ্ছে চারটে লাইট দেখা যাচ্ছে।

তার একটি নীল কালার -এর লুঙ্গি পরা এবং কালো কালার -এর প্যান্ট পরা একটি লোকের সাদা কালার -এর লুঙ্গি পরা ও হলুদ কালার -এর শার্ট পরা একটি ত্রিপল আ--

এই ছবিটিতে দেখা যাচ্ছে এটি একটি ব্রিজ ব্রিজ -এর উপরে পাঁচটি লাইট দেখা যাচ্ছে। এবং নিচে কিছু শ্যাওলা পড়েছে--

এখন আমরা ছুটিতে দেখতে পাচ্ছি একটি বড় কি সুন্দর করে সাজানো হয়েছে গেট - টি এবং দক্ষিণ দিনাজপুর_জেলা_কেন্দ্রীয়_সমবায়_ব্যাংক_লিমিটেড পুরোনো পদককারী কার্যালয় গড়ের কোর্ট

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে এটি একটি হলুদ কালার -এর দেওয়াল হলুদ কালার -এর দেওয়ালে একটি কেয়ার কোড রাখা আছে --

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে প্রাপ্ত শিল্প ভবন জয়া মা জুয়েলার্স খাদিমস দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং পাঁচটি এ.সি লাগানো আছে।

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে এখানে একটি এটা একটি বাস স্ট্যান্ড দুটো বাস রাখা আছে তিনটে লোক দাঁড়িয়ে আছে এবং একটি সাদা কালার জামা পরে এটি কালো কালারের প্যান্ট পরে ।

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে এটি একটি ট্যাটু সেন্টার ট্যাটু সেন্টার - এর ভিতরে একটি চেয়ার দেখা যাচ্ছে আর একটি একটি লাল কালার - এর চেয়ার দেখা যাচ্ছে।